এদিকে দুটো গাড়ি দেখতে পারছি। আর এটা আমার যতদূর মনে হচ্ছে এটা স্কুল । খুব সুন্দর লাগছে স্কুল টা আর নিচে মাঠের মতো--

শুকনোলঙ্কা অনেক কিছু অনেক শ শাক সবজি রয়েছে আর আ - এখানে বেশি লোক ও নেই দুএকজন রয়েছে --

আর এখানে তার এখানে খেলার কোচ মনে হয় এখানে দাঁড়িয়ে রয়েছে--

আর তার পাশে একটা সিঁড়ি রয়েছেআর এই সিঁড়ির এই পাশ দিয়ে অনেক লোক এখান দিয়ে হেঁটে যাচ্ছে |

আকাশটার পরিবেশ টা খুবই সুন্দর আর আকাশে সূর্য টাও খুব ভালো লাগছে দেখতে

আর এই রাস্তাটাও খুব সুন্দর লাগছে দেখতে আর এখানে বাসের কালার হচ্ছে দুটো সাদা এবং --

জাতীয় কিছু একটা জিনিস আর ডাস্টবিন এর পাশে রয়েছে একটা বেঞ্চি এ এই বেঞ্চি তে সবাই বসে।

আহ অটো চালিয়ে যাচ্ছে এবং তারপাশে--

আর যে যার মতো গল্প করছে এবং পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আর --

এই জায়গাটি দেখতেও খুব সুন্দর আর উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই লাইটিং এ ভর্তি।

পাশে রয়েছে স্যামসাঙ আ--

আহ সেলফি নিচ্ছে। এ দোতলায় দাঁড়িয়ে সেলফি নিচ্ছে। আর নিচে রয়েছে --

চিকিৎসা করায় আর এই হস হসপিটাল টা খুবই জনপ্রিয় একটি হসপিটাল ।